সামনে একজন লোক দাঁড়িয়ে আছে।

তার মধ্যে অনেকগুলা গাছ আছে।

তারপরে দুইজন তিনজন লোকও দেখা যাচ্ছে।

তারপর সামনে অনেক গুলা চেয়ার হলুদ কালার লাল কালার ।

সামনে অনেকগুলা গাছও আছে বালু আছে।

এটা একটি গাড়ির শোরুম মারুতি গাড়ির শোরুম ।

মনে হচ্ছে কুম্ভ মেলা সবাই স্নান করতে গেছে।

সামনে একটা টেয়ারও আছে চেবিলও আছে।

গ্রীন কালারের একটি মেশিনও আছে বড় একটা।

তার ঠিক সামনেই একটা গাস তার ঠিক পেছনেই।

এখানে অনেকগুলা গাড়ি পার্কিং করা আছে।